অনেক গাছপালা আছে।

অনেক বাস দাঁড়িয়ে আছে লোকজন যাওয়া আসা করছে।

দোলনাটার কালার হলুদ।

রাস্তার নীচে মাটি আছে মাটির উপরে পাতা পড়ে আছে সাইডে বড়ো বড়ো গাছ আছে।

আমরা দেখতে পাচ্ছি অনেকজন লোক বসে আছে।

লোক দাঁড়িয়ে আছে।

সবার হাতে খাওয়ার প্লেট আছে।

আমরা দেখতে পাচ্ছি কয়েকজন দাঁড়িয়ে আছে।

সবুজ কালার -এর অনেক ঘাস ঘাসের মাঠ আছে।

সামনে একটা টি_ভি আছে।

উপরে একটা পোস্টার আছে পোস্টারে মাম্মি ড্যাডি লেখা আছে।

ক্যাফের উপরে অনেক রঙবেরঙের লাইট আছে।

নদীর মধ্যে দুটো বোট দাঁড়িয়ে আছে।

পিছনে একটা বাড়ি আছে।

লাইট জ্বলছে সি_সি_টি_ভি ক্যামেরা আছে।

আম গাছ থেকে শুরু করে ফুল গাছ পর্যন্ত সব রকম গাছ আছে।

সাইডে একটা বাড়ি আছে বিল্ডিং তিনতলা।

সবাই প্রদীপ জ্বালাচ্ছে এবং একটা ঘরের মতো বানিয়েছে সবাই।

পিছনে অন অনেক বড় বড় পাথর আছে পাথরের উপর বসে আছে।

আমরা দেখতে পাচ্ছি একটা দোকান।